এ দেখসি পাথরের মাজখানে একই গর্ত রয়েছে। এই গর্তের মর্ধে জলটি খুব ই হারা কালার ।

এই হচ্ছে দুতলা বাড়ি-ই। এর মধ্যে শুধু বাইরে রং করা হয়নি--